রিস্কায়ালা প্যাসেঞ্জার নিয়ে যাচ্চে।

দুটি এটিএমের কাছে গ্লাস আছে একটি এ_টি_এম রুম খোলা একটি এটিএম রুমের দরজা বন্ধ।

সম্মুখে একটি টেবিল ট্রেবিলের উপরে একটি তান্ত্রীয় কলম রাখা।

আকাশ দেখা যাচ্ছে সামনেটা জায়গাটা পাকা করা।

বাড়িটি খুবই সুন্দর স্কাই কালারে।

জলাশয়ে প্রতিচ্ছবি আকাশের পড়েছে দেখতে খুব সুন্দর লাগছে।

নীচের তলার কয়েকজন লোক দেখাচ্ছে।

ওয়াল দেওয়ালটা সাদা রঙের এর ওপরে একটি লাইট জ্বলছে।

এবং সন্মুখে স্টেজ -ও রাখা এক সাইড -এ দুইটি লোক দাঁড়িয়ে আছে।